এবং সেই দুই ব্যাক্তি নিজের সচিত্র তুলতে ব্যস্ত রয়েছেন ।

এটি একটি শহরের বাংলো বাড়ি।

এটি পাকা বাড়ির তৈরির প্রথম ধাপ বা বিল্ডিং পাকা বিল্ডিং তৈরির প্রথম ধাপ ।

এটি একটি সেতুর ছবি যা বিভিন্ন নদীর ওপরে দাওয়া হয়ে থাকে ।

এটি একটি চা বাগানের দৃশ্য যা পশ্চিমবঙ্গের উম দার্জিলিঙের দৃশ্যের পর দার্জিলিং এবং উত্তর দিনাজপুরের ওই দিকে লাউয়া প্রান্তে লক্ষ্য করা হয়ে থাকে।